সুজুকি একটা সুজুকি একটা গাড়ি উম মানে গ্যারেজ -এ ঠিক করছে বোনেট -টা খুলে।

এই এই ধরণের বিল্ডিংস -গুলো আমি পার্ক স্ট্রিট রবীন্দ্র সদন ওইসব জায়গায় দেখি। এ বাঁদিকে যে লম্বা টাইপ -এর বিল্ডিং -টা আছে এটা আমার মনে হয় --

আ কালী মন্দির কালীঘাটের এন্ট্রি গেট আমি যে শেষ কবে কালীঘাটে পুজো দিতে গেছি আমার সেটা মনে পড়ছে না বাট কালীঘাটের রাস্তা দিয়ে আমি বহু বার এখনো রিসেন্ট যাতায়াত করি কিন্তু পুজোটা আমার ঠিক দিয়ে হয়া উঠে না।

মানে টায়ার টায়ার -এ পাম্প দিলো কি বা বা ইঞ্জিন -এ কোনো সমস্যা কোনো গাড়ির এরকম আমাদের আমাদের গাড়িও এরকম ছিল এতো দিন।

এত্ত রিলাক্সিং ফীল হয় আমি কি বলবো।

ঐখানে মাঝে মাঝেই এরকম সাংস্কৃতিক আনুষ্ঠান হয়। যেখানে এরকম অনেকেই ডান্স প্রোগ্রাম পারফর্ম করে।